এই যে সামনে অনেক এ সামনে একটা ফলের দোকান আছে সেই ফলের দোকানের সামনে ফল এ-এ ঝুড়িতে সাজিয়ে রাখা আছে এবং কিছু ফল এ-এ ওপরে ঝোলানো আছে সামনে বাইক রয়ে সামনে অটো ও-ও চার চাকা দাঁড় করিয়ে রাখা আছে।

এখানে দেখা যাচ্ছে যে এটা একটা সুইমিং পুল । সুইমিং পুল -এর পাশ চারিদিকটা বাঁধানো রয়েছে। তার পাশ এ সুইমিং পুল - এর এ জলটা খুব সুন্দর। উ দূরে বাড়ি ঘর দেখা যাচ্ছে। একটা ফোন -এর টাওয়ার রয়েছে। সামনে তাল নারকেল গাছ দেখা যাচ্ছে।

বিয়েবাড়ির ছবি বিয়েবাড়িটি এটা একটা ভবন। ভবনটা খুব সুন্দর করে সাজানো রয়েছে নীল রঙের টুনি লাইট দিয়ে এবং ভবনের ঢোকার আগে যে গেটটা গেটটা খুব সুন্দর করে সাজানো হয়েছে। গেটটার ওপরে দুটি হাঁস দেখা যাচ্ছে এবং রং বে রং এর ফুল রয়েছে। সামনে একটা ভ্যান রাখা রয়েছে।

দেখা যাচ্ছে যে সামনে হু একটা বড়ো ফ্ল্যাট রয়েছে। এটা ফ্ল্যাট -এর পেছন দিক। এই খানে সামনে দুটো বড়ো বড়ো পিলার -এর মতো দেখা যাচ্ছে। তার মাঝ খান দিয়ে একটা রাস্তা রয়েছে। রাস্তাটি ভাঙা চোরা। তার পাশে ইঁটের টুকরো পড়ে রয়েছে। লোহার টুকরো পড়ে রয়েছে। উম এ এ ফিতে টিতে পরে রয়েছে দেখা যাচ্ছে।

এখানে একটা হু গেট রয়েছে সামনে। গেটটি লাল রঙের। তার সামনে পাকা রাস্তা রয়েছে। রাস্তাটা অনেকটা বড়ো। সামনে গাছ রয়েছে। এখানে একটা অটো দেখা যাচ্ছে। যে অটোটা মধ্যে লোকজন ভর্তি হয়ে ভর্তি।

সামনে পাকা করা রাস্তা রয়েছে। উম-দূরে দেখা যাচ্ছে--